এখানে একটা বিয়ের প্রোগ্রাম হ ও হয়ে--

খুব বড় বড় গাছ দেখা যাচ্ছে এখানে বাতাস বইছে।

এটাকে দেখে মনে হচ্ছে যে এটা একটা--

এটা একটা অফিসের মত দেখা যাচ্ছে আর অফিসের বাইরেটা নেতাজি-ই--

একটা বাইক -এ একজন বসে আছে এরকম করে অন্য কোন স্কুটি বাইক সাইকেল গাড়ি ।

অপর সাইডে খেলছে হোয়াইট কালার পরে।

দাঁড়িয়ে ফটো তুলছে বা দাঁড়িয়ে আছে। সাইডে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে।

হ্যাঁ বিল্ডিং -টা অনেক সুন্দর লাগছে কালার করা হয়েছে ।

একটা ছোট্ট একটা নাও দেখা যাচ্ছে।

আর এখানে ভিতরে অনেকগুলো মানুষ বসে রয়েছে। বাইরে অনেকগুলো দাঁড়িয়ে রয়েছে। লোক কেউ।